হ্যাঁ শুভরাত্রি

অলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম।

এইতো ভালো ঠান্ডায় জমে গেছি।

পিশাদের এইখানে তো গরম না? হ্যাঁ আমাদের এখানে গরম আসেন দেখেন কি অবস্থা news টিউজ দেখেন? দেখি তো ঐখানে অনেক গরম। হম আসেন বেশি না দশ ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা দশ। ও আচ্ছা বেশি না তো অল্পই।

গত পাঁচ বছর ধরে এমন ঠান্ডা দেখিনি। পাঁচ বছর দশ ছিল আর আমাদের পাশের জেলা তে হচ্ছে যে আহ আট, আট ছিল মনে হয় সে দিন, আট ডিগ্রি সেলসিয়াস। আগের ছোটবেলা দেখেছি যে শীত পড়ছে, এখন দেখছি শীতের দিনে বৃষ্টিও পড়ে। হুম আহ কিছুদিন পর দেখবেন যে হচ্ছে যে মানুষ উত্তরবঙ্গে আসবে হচ্ছে যে তুষারপাত দেখার জন্যে। দারুন হবে কিন্তু আর বাইরে কারো যাওয়া লাগবেনা। হম বাইরে যাওয়া লাগবে না ঠান্ডার যে কি মজা, আসলে যারা উহ ওই যে কোন জিনিসই না হচ্ছে দেখবেন যে অল্প বলতে আহ মজা পর্যন্ত ঠিক আছে, যখন ওইটা হচ্ছে যে confirm হয়ে দাঁড়ায় তখন হচ্ছে যে, এইটা আর মজা লাগেনা। ও যেন কোন শাস্তি দেওয়া খারাপ,

উম তা কি অবস্থা ঢাকাতেও নাকি ঠান্ডা পড়ছে শুনলাম এবার। অনেক বেশি, আমি ঢাকা থেকে অবশ্য একটু দূরেই থাকি। যাইহোক ওইদিকেই তো? তবে ঢাকার ভিতরেও সত্যি অনেক ঠান্ডা, আর আমাদের এখানে তো ঠাণ্ডা আছেই।

তাপমাত্রা একদম গরম, গরম ছিল তা আজকে সকালে হঠাৎ করে দেখি যে একদম কুয়াশা পড়ে আশেপাশের বাড়িঘর কে কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের ঐখানে আজকে দেখছেন, আর আমাদের এইখানে হচ্ছে যে আমার বাসা থেকে মেন রোড দেখা যায় না কুয়াশার জন্য, হম সেটাই বলতেছি সেটাই একটা friend এর বিয়ে থেকে আসতেছি রাতে সাড়ে এগারোটা বারোটা বাজে, মানে বাইকের যে হেডলাইট আমি যে on করছি। শুধু কুয়াশা দেখা যায় রাস্তা আর দেখা যায় না দুই পাশে। বাজে একটা অবস্থা তখন। ভাই আমি বললাম না যে আমি হচ্ছে যে নিজের এলাকার রাস্তা চিনি না পরে হচ্ছে একটু করে যাই, একটু করে দেখা যায় যে দুই সাইডে রাস্তা দেখি যে কতদূর আসছি।

কুয়াশা ছিল কুয়াশাটা অনেক বেশি। থেকে শুরু হয় কুয়াশার ধামাকা সকাল পর্যন্ত, সাড়ে আটটা পর্যন্ত, আটটা সাড়ে আটটা পর্যন্ত আমাদের এখানে থাকে। হ্যাঁ এখানেও ঐরকম থাকে তবে দুপুরে রোদটা আসলে মোটামুটি অনেকটা কাজে দেয় বুঝছেন যেহেতু অনেকটা ঠান্ডা আর উত্তরবঙ্গ তো বুঝেন ই তো। তো দারিদ্রতম মানে এলাকার মধ্যে এটা একটা, দেখি তো খবরে দেখা যায় অনেক বাজে একটা অবস্থা।

যারা ঠান্ডা সরতেছে না এত ঠান্ডা সরার মত নাওো আসলেই অনেক ঠান্ডা। হম আবহাওয়া বললো যে আরো নাকি কয়েকদিন থাকবে, শীতের প্রভাব ভাই কি একটা অবস্থা জানেন কুয়াশা আছে যেমন তেমন ঠান্ডা যে একটা করে বাতাস এইটা মানে খুবই dangerous এটা মানে এটা,

হম একেবারে একদিক দিয়ে হচ্ছে যে বাচ্চাদের জন্য dangerous বড় মানুষ তো পরে, বাচ্চাদের জন্য যে কতটুকু ক্ষতিকর, বড় মানুষদের হচ্ছে যে, ধরেন যে, নাক মুখ ওরা হচ্ছে যে বেজায় রাখে, বাচ্চাদের তো তা না, ওদের গরমও বেশি ওরা বললেও তো রাখবে না।

উম ঠান্ডা জ্বর কাশি তো লেগেই থাকে।

even দিনের বেলাতেও ঠান্ডা থাকে, গরম কাপড় পড়তে চাই না, ঠান্ডা টার জন্যে আমাদের এদিকে নিউজ টা দেখেননি। সম্বন্ধিত হচ্ছে যে নতুন করে, নতুন করে এই যে আপনার কি বলে আপনার অতিরিক্ত ঠান্ডা জনিত কারণে হচ্ছে যে দেখলাম যে ডায়রিয়া সমস্যা নতুন করে ধরা পড়ছে। আমাদের এদিকটাতেও এইরকমই সর্দি জ্বর কাশি,

আমি শুনি নাই কখনো যে ঠান্ডার জন্য ডায়রিয়া হয়। ঠান্ডার জন্য বেশি ঠান্ডা পড়লে হচ্ছে হজম শক্তি কমে যায়।

এটা ডাক্তারের কাছে আমি TV তে যেই show গুলা হয়, ডাক্তার আসে না, ওখানে উনিও বলছেন বেশি ঠান্ডা পড়লে হজম শক্তি কমে যাওয়ার কারনেই হচ্ছে এই ডায়রিয়াটা হওয়ার মূল কারণ।

যাদের এলার্জি তাদের তো, তাদের অবশ্য অনেক, আমি নিজেই এটা।

আমার তো আরো বাজে অবস্থা আমার বাইকে উঠলে একেবারে এত cover পরে হচ্ছে যে চলি, তারপরও দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা লাগলে ওই দিক দিয়ে হচ্ছে যে ফুলে টুলে যাই, লাল হয়ে গেছে এমনও বাজে অবস্থা, বা যাদের শাসকষ্ট হচ্ছে ইনহেলার নিতে হচ্ছে যেখানে ইনহেলার দ্বারা যাদের শাসকষ্ট ঠান্ডার জন্য বেড়ে গেছে আগে ইনহেলার একবার নিতে হতো এখন ইনহেলার দুই তিনবারও নিতে হয়।

আমার আবার আল্লাহর কোন সমস্যা নাই, আহ এমনিতেই আছে তবে হচ্ছে যে, এইটার ভোগান্তি টা কিন্তু আসলে গরিবদের পোহাতে হচ্ছে বেশি। সবার ability সবার ক্ষমতাটা আসলে নাই যে ওইভাবে,

দুজনেই ব্যয় করবে এরকমটা হয়ে ওঠেনা ওই ওই দিক থেকে একটা বাজে অবস্থা হয়ে দাঁড়ায়। আসলে মানুষ আসলে যদি সবাই সবার পাশে দাঁড়াতো তাহলে কিন্তু এরকম একটা situation create হইতো না। ঠান্ডার মধ্যে আগে তো দেখা গেছে যে কম্বল বিতরণ করছে বা গরম কাপড় বিতরণ করছে এখন হচ্ছে মানুষ নিজের, নিজের মানুষদের দিয়েই, সময় পাইলেই না হচ্ছে, হচ্ছে গরীব দুঃখীদের মাঝখানে বিতরণ করবেন। হ্যাঁ সরকার আর এক নিজে থেকে কত করবে বলেন চেষ্টা তো করে। উপর থেকে চেষ্টা করি কিন্তু আমাদের পর্যায়ে আস্তে আস্তে মাঝখানে মনে হয় সব শেষ হয়ে যায়। উহ উহ সেই জন্যই তো বললাম যে এইটা আসলে সবাই মিলে যদি আসলে চেষ্টা করতো চেষ্টা টা সবার যদি থাকতো তাইলে হয়তো যে এই এতটা সমস্যা হইতো না। কারণ, ওই ধরেন যে মধ্যবিত্তরা আসলে, এরা আসলে মধ্যবিত্তরা এইটার আসলে ভুক্তভোগী বেশি।

মধ্যবিত্তদের জন্য এই অবস্থাটা খুব কঠিন।

মাঝে মাঝে অবস্থান করতেছে, যেটার এদিক হচ্ছে না ওদিক হচ্ছে। আচ্ছা সমাজের সর্ব স্তরের লোক গুলো যদি একসাথে কাজ করতো তাইলে এই সমস্যাটা আসলে মানে যে recover করা সম্ভব ছিল।

ঠান্ডার মজা যখন বেশি হয়ে যায় তখন এটা সাজা হয়ে যায়। হম তা তো হয় না সেটা তো হয় তাহলে কিন্তু একটা মজা আছে যেমন ধরেন যে পিঠেপুলি এই ঠান্ডার সময় তো হয়। হ্যাঁ তা কিন্তু অবশ্য পিঠে পুলি খুবই খাওয়া হয় আলসেমিও লাগে তার উপরে ঝামেলা তো আছেই কিন্তু খাওয়াতো miss নেই। হম even আমরা কয়েকটা জন সেদিন গিয়েছিলাম অবশ্য বাইকে করে সেই ধু ধরেন সকালে উঠে এই ঠান্ডার মধ্যে খেজুরের রস।

হ্যাঁ, তাও তো আপনারা যান কিন্তু আমাদের এই পর্যন্ত যেতে হয়ে ওঠে না খাওয়াটা। এটা আসলে কি বলব যে তার কারণ হচ্ছে যে আহ আসলে রসটা তো আর সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। আর যারা carry করে তারা ওই ভাবে ইয়া করে না, আমরা হচ্ছে, সরাসরি হচ্ছে যে গাছ থেকে রস টা নামাইলো আমরা হচ্ছে যে ওখান থেকে খাচ্ছিলাম। যাক আপনার খাওয়ার কথা শুনে আমারই খেতে ইচ্ছা করতাছে। চলে আসেন, চলে আসেন, চলে আসেন রস খেতে পারবেন, আমাদের এই দিকে তো পিঠাপুলি মোটামুটি ঠান্ডার দিকে ইয়ে করা হয় চলে আসেন।

হম সেই জন্যই তো আপনাকে বললাম যে ঠান্ডার মজাটা কেমন নিচ্ছেন। হালকা হালকা নিচ্ছি। আসেন সময় করে এক সময় আসেন, ঠাণ্ডাতে ঘুরে যান আমাদের উত্তরবঙ্গে।

হোক যাওয়া হবে কোন সময় ইনশাল্লাহ। তবে আপনাদের বাসার সবাই আছে ভালো না? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ঠান্ডার থেকে। পিচ্চি গুলোকে হচ্ছে যে সাবধানে রাখেন কারণ এই ঠান্ডা র ইয়েতে কিন্তু আহ ছোটদের আর হচ্ছে বৃদ্ধদের কিন্তু সমস্যাটা বেশি। এই প্রকোপটা হ্যাঁ, অনেক বেশির জন্য গরম পানি বা গরম গরম খাবার এই সময়টাতে অনেক বেশি দরকার। হ্যাঁ try করবেন যে গরম পানিটা যেন খাওয়া হয় সবসময়, এইটা অনেক উপকারী চা করে দিবেন বাচ্চাদের। গরম চা টা বা আদা চা টা ঠান্ডার সময় অনেক উপকারী, শরীরের জন্য। বাচ্চাদের দিকে extra খেয়াল রাখাটাও জরুরী বুঝছেন, আর ওরা তো হচ্ছে যে বললেও শোনে না, বৃদ্ধদের হয়তো আপনি বললে তারা একটু না হলেও বোঝে, কিন্তু বাচ্চারা তো তা পারে না,

বিপদ। pandemic situation ধরেন যে করোনাকে বললেও ওই বর্তমান যে আমাদের ঠান্ডার অবস্থা এটাও কিন্তু কম pandemic না। এটা ঠিক বলছেন আগে হত november এ ঠান্ডা পরে যেত এখন শুধু দেখা গেছে december আর january ঠান্ডা পরে তাও কিন্তু অনেক february পর্যন্ত মাঝামাঝি। হোক তো ভালো থাকেন আর দেখান যে সময় পেলে চলে আসেন।

হম চলো রাখছি।